আর এর নিচে র এড্রেসও লেখা আছে অ্যা ব্ল্যাক কালার দেওয়া উপরের লেখাটি রেড কালার দিয়ে এড্রেসটা আছে রেশমা বাগান এ_এ রোড আগরতলা পিন দেওয়া আছে সেভেন নাইন নাইন জিরো জিরো এ।

একটা ফ্যানও আছে আর একটা হ্যালমেট আছে উম আর অনেকগুলো বক্সের মধ্যেও কিছু কিছু জিনিস আছে একটা স্ক্যানারও আছে।

আর এর সামনে আ একটা গার্ডেন এর মতো আছে যেখানে অনেকগুলো অনেক রঙের গাছ আছে দূরে অনেকগুলো গাছ আছে এর পাশেও একটা ঘরও আছে।

এখানে অনেকগুলো বাঁশের তৈরি ঘর আ--

বাড়িটা পুরোটাই ডেকোরেশন করা টুনি লাইট দিয়ে উপরের অংশটা।

আর বাইরে থেকে গ্লাস দিয়ে গ্লাসের মধ্যে থেকেই দেখা যাচ্ছে অনেকগুলো কাপড় আ মডেলের মধ্যে লাগানো।

ও আরও অনেক কিছু এক্সট্রা জিনিসও আছে।

দোকানের মধ্যে দুটো লাইটও জ্বলছে।

একটি বাইকে করে একটি লোক সামনের দিকে এগিয়েও আসছে আর দুটো অটোও আছে।

দোকানটির বিতরে অনেকগুলো অনেক রকমের অ্যা বুসি মালের জিনিসপত্র আছে বস্তা অনেকগুলো বস্তাও আছে সামনে।

এ-এরখানের মধ্যে একটা গডরেজ রাখা আছে গডরেজের কালারটাও পুরোটা ব্ল্যাক ।

আর ওদের পিছনের জায়গাটা ভেলো কালারের কিছু--

একটা সাইনবুড এ আরেকটা বিল্ডিং এর নিচে হে ঊর্মিলা হেল্থ সেন্টার লেখা আছে এর নীচে অনেকগুলি বাইক ও আছে এর উপর একটি ছেলে বসে আছে।

উম ঘরটির পাশেই এর পিছনে একটি বড় বিল্ডিং ও আছে বিল্ডিং টির পাশে অনেকগুলো গাছ আছে।